একটি বড়ো মন্দির রয়েছে যেখানে চারিদিক সবুজ গাছে ভরা।

যেখানে মানুষজন এসেছে বিভিন্ন কাজের জন্য তার মধ্যে কিছু মহিলাও রয়েছে ছেলেও রয়েছে আবার বড় মানুষও রয়েছে এবং সামনে বহু গা---